জাভাতে রিলেশনাল অপারেটরের কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আমরা শিখব বুলিন ডেটা টাইপ রিলেশনাল অপারেটর এবং রিলেশনাল অপারেটর ব্যবহার করে ডেটা কিভাবে তুলনা করে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
টিউটোরিয়ালটি অনুসরণ করতে জাভাতে ডেটা টাইপ সম্পর্কে জানতে হবে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
রিলেশনাল অপারেটর কন্ডিশন যাচাই করতে ব্যবহৃত হয়
তাদের আউটপুট হল বুলিয়ান ডেটা টাইপের ভ্যারিয়েবল
একটি বুলিয়ান ডেটা টাইপের মাপ হল 1 বিট
এটি শুধুমাত্র দুটি মান সংগ্রহ করে
ট্রু বা ফালসে
কন্ডিশন সঠিক হলে আউটপুট হল ট্রু
কন্ডিশন সঠিক না হলে আউটপুট হল ফালসে
এখানে উপলব্ধ রিলেশনাল অপারেটরের একটি তালিকা রয়েছে
গ্রেটার দেন লেস দেন 000113 000013 ইকুয়াল টু গ্রেটার দেন অর ইকুয়াল টু লেস দেন অর ইকুয়াল টু নট ইকুয়াল টু আমরা বিষদভাবে তাদের প্রতিটি আলোচনা করব
এক্লিপসে এ যাই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
আমরা বুলেন্ডেমো নামক ক্লাস তৈরি করেছি এবং মেন মেথড যুক্ত করেছি
এখন কয়েকটি এক্সপ্রেশন যোগ করা যাক
লিখুন বুলিন b বুলিন কীওয়ার্ড b ভ্যারিয়েবলের ডেটা টাইপ বুলিন হিসাবে ঘোষিত করে
আমরা কন্ডিশনের ফলাফল b তে সংরক্ষণ করব
আমরা ওয়েট ভ্যারিয়েবল সংজ্ঞায়িত করব এবং এই ভ্যারিয়েবল ব্যবহার করে কন্ডিশন যাচাই করব
ইন্ট ওয়েট 45 আমরা যাচাই করব যদি ওয়েট এর মান 40 এর অধিক হয়
b ওয়েট 40 এই স্টেটমেন্ট বলে যে ভ্যারিয়েবলের মান 40 এর অধিক এবং ফলাফল b তে সংরক্ষিত হলে যাচাই করুন
এখন b এর মান প্রিন্ট করি
সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন সংরক্ষণ করে রান করুন
যেমনকি আমরা দেখতে পারি আউটপুট হল ট্রু
এখন দেখি কি হয় যদি মান 40 এর কম হয়
ওয়েট 30 এ পরিবর্তন করুন
সংরক্ষণ করে রান করুন
আমরা দেখতে পারি যে আউটপুট প্রত্যাশিত রূপে ফালসে
এইভাবে একটি মান অপরটির অধিক কিনা তা যাচাই করতে গ্রেটার দেন চিহ্ন ব্যবহৃত হয়
একইভাবে একটি মান অপরটির ছোট কিনা তা যাচাই করতে লেস দেন চিহ্ন ব্যবহৃত হয়
এখন গ্রেটার দেন চিহ্নকে লেস দেন এ বদলান
তাই আমরা যাচাই করছি যে ওয়েট 40 এর কম কি নয়
সংরক্ষণ করে রান করুন
আমরা দেখতে পারি যে আউটপুট প্রত্যাশিত রূপে ট্রু
ওয়েট এর মান 45 এ বদলাই এবং আউটপুট দেখি
সংরক্ষণ করে রান করুন
আমরা দেখি যে আমরা ফালসে পাই কারণ কন্ডিশন ওয়েট 40 সঠিক নয়
এখন দেখি যে একটি মান অপরটির সমান হলে কিভাবে যাচাই করি
এটি করতে আমরা দুটি ইকুয়াল টু চিহ্ন ব্যবহার করি
লেস দেন চিহ্নকে ডাবল ইকুয়াল টু তে বদলান
সংরক্ষণ করে রান করুন
আমরা দেখতে পারি যে আউটপুট ফালসে কারণ ওয়েট এর মান 40 এর সমান নয়
এখন ওয়েট 40 তে বদলাই এবং আউটপুট দেখি
সংরক্ষণ করে রান করুন
আমরা দেখতে পারি যে আউটপুট হল ট্রু
এইভাবে ডাবল ইকুয়াল টু সমতা পরীক্ষণের জন্য ব্যবহৃত হয়
সতর্ক থাকুন কারণ জনসাধারণ প্রায়ই সমতা পরীক্ষণের জন্য একটি সমান চিহ্ন ব্যবহার করে
এবং এটি অপ্রয়োজনীয় এরর দেয়
এরপর আমরা লেস দেন বা ইকুয়াল টু যাচাই করা দেখব
এটি করতে আমরা লেস দেন চিনহের পর ইকুয়াল টু চিহ্ন ব্যবহার করব
ডাবল ইকুয়াল টু কে লেস দেন ইকুয়াল টু তে বদলান
সংরক্ষণ করে রান করুন
আউটপুট প্রত্যাশিত রূপে ট্রু
লেস দেন চেক কাজ করছে কি নয় তা দেখতে এখন ওয়েট এর মান বদলাই
40 কে 30 তে বদলাই
সংরক্ষণ করে রান করুন
আমরা দেখি যে ওয়েট 40 এর সমান না হওয়া সত্বেও আউটপুট ট্রু পাই কারণ এটি 40 এর থেকে ছোট
ওয়েট এর মান 40 এর অধিক হলে দেখা যাক কি হয়
ধরুন 50
সংরক্ষণ করে রান করুন
আমরা দেখতে পারি যে আউটপুট হল ফালসে কারণ ওয়েট এর মান 40 এর সমান নয়
এবং এটি 40 এর কম ও নয়
একইভাবে গ্রেটার দেন অর ইকুয়াল টু যাচাই করতে আমরা গ্রেটার দেন চিনহের পর ইকুয়াল টু চিহ্ন ব্যবহার করি
চলুন এটি চেষ্টা করি
লেস দেন ইকুয়াল টু কে গ্রেটার দেন ইকুয়াল টু তে বদলান
সংরক্ষণ করে রান করুন
আমরা দেখতে পারি যে আউটপুট হল ট্রু কারণ ওয়েট 40 এর থেকে অধিক
ওয়েট এর মান 40 এর কম করুন
ধরুন 30
সংরক্ষণ করে রান করুন
আমরা ফালসে পাই কারণ ওয়েট এর মান 40 এর অধিক নয় এবং 40 এর সমান ও নয়
এরপর আমরা নট ইকুয়াল টু যাচাই করব
এটি বিস্ময়বোধক চিনহের পর ইকুয়াল টু চিহ্ন ব্যবহার করে করা হয়
গ্রেটার দেন কে বিস্ময়বোধক চিনহে বদলান
এই স্টেটমেন্ট বলে যে ওয়েট এর মান 40 এর সমান না হলে যাচাই করুন এবং ফলাফল b তে সংগ্রহ করুন
সংরক্ষণ করে রান করুন
আমরা দেখতে পারি যে আউটপুট হল ট্রু কারণ ওয়েট এর মান 40 এর সমান নয়
এখন ওয়েট এর মান বদলাই এবং আউটপুট দেখি
30 কে 40 তে বদলান
সংরক্ষণ করে রান করুন
আমরা ফালসে পাই কারণ ওয়েট নট ইকুয়াল টো 40 কন্ডিশন সঠিক নয়
নট ইকুয়াল টু কন্ডিশন ইকুয়াল টু কন্ডিশনের বিপরীত ধারণা হতে পারে
এইভাবে আমরা জাভাতে ডেটা তুলনা করতে বিভিন্ন রিলেশনাল অপারেটর ব্যবহার করি
আমরা এই টিউটোরিয়ালের শেষে চলে এসেছি
এই টিউটোরিয়ালে আমরা বুলিন ডেটা টাইপ সম্পর্কে শিখেছি
রিলেশনাল অপারেটর এবং দুটি মান তুলনা করতে রিলেশনাল অপারেটরের ব্যবহার
এই টিউটোরিয়ালের নির্দেশিত কাজ হিসাবে প্রদর্শিত দুটি এক্সপ্রেশন সমতুল্য কি নয় তা নির্ণয় করুন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
এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেওয়া হয়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
অংশগ্রহনের জন্য ধন্যবাদ